এখন তো আমার আছে। আমিই করে নিয়েছিলাম ফাঁকে। কিচ্ছু নয়, আমি chamber থেকে বেরিয়ে গেছি আড্ডা মারতে। বলার ছিল বলে দিলো।

সারাদিনে সারাদিনে time দেয় না কিন্তু এই

Colour টা না এ রাম, আমি না হঠাৎ করে দেখছি কি হলো ব্যাপারটা? পরে দেখি কি আমার এ যে

ওর যে jacket টার colour jacket টা সবকটা jacket ই instant colour change করছে। আর আমার যতদূর ধারনা ও different defferent shot আলাদা আলাদা করে নিয়ে ওটাকে colaborate করেছে। হ্যাঁ আমি তাই দেখছি কে ওই editing টা এতো ভালো করলো কি করে? ওর আহ মানে পিছনে যারা পিছনে ছিল, ওগুলো করছেনা? দেখলাম না। আর jacket টা নাকি colour changing । হতে পারে না অনেকেই লিখেছে যে jacket টা colour changing বলেই আমি এই video টা করেছি। আমি বিল্লিকে, বিল্লিকে ইঁদুরটা দেখ কোন কাজ নেই, এবার আমার খাটটা বসে বসে কামড়াচ্ছে। এতক্ষণ আমার হাতটা কামড়াল, এবার খাটটা কামড়াচ্ছে। আর তুই দেখ না ওর মানে পায়ের নিচটা পুরো খড়খড়িয়ে গেছে, সেটা দিয়ে ও আবার আমার হাতটাকে টানছে। তার মানে বুঝতে পারছিস? এবার টেনে আমার হাতটা ঠাসাচ্ছে। মানে কোনদিন আমি ল্যাংড়া লুলা হয়ে গেলে কোন অসু~ মানে অবাক হওয়ার কিছু থাকবে না ঘটনা। আচ্ছা মৌমিতাদি এসছে, মৌমিতাদির কুত্তাটা হচ্ছে প্রথমত মৌমিতাদি হচ্ছে gym এর Gym টা চালায়। যাই হোক ওর কুত্তা আছে। Spitz কুত্তা কিন্তু সে হচ্ছে খাটের তলায় শুয়ে থাকা, হ্যাঁ। ওদের ঘরে শুধু খাটটাই রাখার জায়গা আছে আর ও খাটের তলায় শুয়ে থাকে, ঠিক আছে? খেতে দেওয়ার সময় বের হয়, আবার শুয়ে পড়ে ওখানে। এইবার একে আমি আজকে উম ছেড়ে রেখেছে। মা বাড়িতে ছিলো না বলে বাবাও আবার বাড়িতে হয় ছিলো ওকে ছেড়ে রেখেছিল। কালকে অনেকক্ষণ ও ঘরের মধ্যে বাঁধা ছিলো।

যাতে ও দেখতে পায় বা হাঁটাচলা করতে পারবে, খুলে দেওয়া ই। তো যাইহোক মৌমিতাদি ওকে দেখেছে কি আহ আমার একটা মানে কমদামি একটা হালকা chain দেওয়া আছে, ঠিক আছে? কোনরকম ওটা manage করলো ওটাকে

হ্যাঁ, নতুন দড়ি নিয়ে এসেছি, ছিঁড়ে দিয়েছে কামড়ে কামড়ে কামড়ে কামড়ে। সেই থেকে chain দেওয়া শুরু করেছি, এবার chain গুলো না এতো জোরে হ্যাঁচকা মারে, chain গুলো ভেঙ্গে যায়। ঠিক আছে? এটা হ্যাঁ এটা পাঁচ number না ছয় number chain, এটা মা নিয়ে এসেছে আপাতত এখনো এটা চলছে, ঠিক আছে? তো মৌমিতাদি আমাকে বলছে এতো ভারী chain কেন দিয়েছো গলায়? কি রকম টান পড়বে। আমি বললাম শোনো, কুত্তাদের প্রথমত গলায় টান পরে না তাই জন্যই chain গলায় দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ দ্বিতীয়ত হ্~ হয় কিন্তু কি বলতো আহ যাদের অভ্যাস হয়ে যায় তাদের গলায় টা উঠে না। আর গলার different different portion আছে। গলার নিচটার দিকে অতটা কষ্ট হবে না। গলার যেখানটায় মানে খাওয়াটা pass হচ্ছে সেখানটায় ঠেকলে এমনিই ওয়াক উঠবে বা দম আটকাবে। তো, ও তো bed এ থাকে, অতটা অসুবিধা হয় না ওর নিজের মতন comfortably ও সারাক্ষণই ওর এভাবে বাঁধা থাকে। তো অসুবিধা হয় না। আমি বললাম যে এই পাতলা chain একদম না ওটা পাতলা chain । আমি বললাম শোনো বেশি আমাকে না বেশি জ্ঞান দেবে না। যে কয়টা এখানে chain আছে না? এখন chain গুলো কি কাজে লাগে জানিস? ওগুলো উহ মা গোলাপ গাছের মাটির তলায় মাটিতে দিয়ে দিয়েছে, এতে iron জমিয়ে হয় গোলাপ iron পায়। এ কারনে মাটি বার বার change করে। Iron কি করে পাবে? মা একটাতে আহ এর বড় লোহার যে পেরেকগুলো হত, হয় না? সেগুলো গেথে দেয়। আমি বললাম মা তুমি এগুলো করার থেকে ওর chain গুলো ওখানে জং ধরছে সেগুলোকে ফেলে দেও না ওর মাটিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ chain গুলো এক শীতের মধ্যে মা আমাকে দুইটি বা তিনটি chain ফেরত মানে সেই টবটাই change করতে হয়েছে কারণ ওগুলো জং খেয়ে গেছে পুরো। মানে আর তার iron দেওয়ার ক্ষমতাই নেই। হ্যাঁ সরিয়ে তারপরে chain গুলো দিয়ে দিয়েছে এখনও গোলাপ হচ্ছে।

মানে এত্তো গোলাপ বীজ হচ্ছে, মা বলছে আমি এতো বছরের জীবনে কখনো গোলাপের বীজ হতে দেখিনি। ওগো হ্যাঁ হ্যাঁ ওই ও ও ও~ই কি বলে যেন আগে আহ মাটি খুঁড়ে করতো বা মাটি ভেঙ্গে মানে টব টেনে ভেঙ্গে দিতো, মাটি ছড়াছড়ির অবস্থা হয়ে যেতো, ওতেই মুততো, ওতেই হাগতো। ওর হাগা না হয় আমি তুলে ফেলে দিতাম কিন্তু ওর মুতা আমি কি করবো? আমি কি করতাম যাতে যাতে মা জানতে না পারে, আমি ঐ মাটিগুলোই আবার গাছে ঢেলে দিতাম, দিয়ে হাত ধুয়ে নিতাম, ঠিক আছে? হে হে হে হে হু হু দিয়ে দিয়ে তারপরে যে গাছের পাতা ছিঁড়েছিল আর যে মাটিগুলোকে আমি ওরকম করেছিলাম, সেগুলো এখন একদম পতাকার মত লেহরাচ্ছে রঙ্গিন হয়ে। অ্যা~অ্যামোনিয়া থাকে তো ঐ toilet এ। যাই হোক ওটা আমি একবার দুবারই করি। বাকি আহ বাকি ওর তো এখন করে সেটা না? বাবা court এ গেছিলো।

অনেক দিন gym gym gym কম করে, free hand উহ exercise গুলো করে। মায়ের sholder প্রচণ্ড বেড়ে গেছে দু কাঁধে দু রকমভাবে হয়ে গেছে। তাইজন্য মা একটু regular exercise এ যাচ্ছে। আর ও মানে কি করে, মা একটু extra টাকা দিলে না ও মার কাজ করে দেয়। পায়ে~ পায়ের শিরাগুলো মায়ের বসে গেছে তো। ওগুলোকে টেনে টেনে massage করে রক্ত flow করার জন্য। মায়ের পায়ের যে রক উহ blood না blood আর oxygen না পৌঁছানোর জন্য পুরো কালো ছোপ ছোপ ছোপ ছোপ spot ফেলে গেছিলো। আর তো পৌছাচ্ছেই না, জমবে তো তার পরে। Oxygen ই পৌছাচ্ছে না পায়ে। যাই হোক সেটা খুব মানে একদম basic stage এ তাই জন্যই মা ঐ exercise আর massage গুলো নিতে শুরু করেছে। এখন মা এখান এখান থেকে পাঁচ তলা সিঁড়িতে নিজে উঠে। উঠে গিয়ে গাছের কাজ করে, হাঁটে। হ্যাঁ, ঐখানে অনেকটা time কাটায় কিন্তু আমি একটা জিনিস অপছন্দ করি সেটা হচ্ছে আহ যেকোনো লোককে ভাই আমি বাড়িতে ঢুকতে দিতে পছন্দ করি না। মানে মানে আমার বাড়ি সেই জায়গায় আমি যা ইচ্ছা তাই করি না কেন, সেখানেতো আমি সবাইকে ঢুকতে দিতে পছন্দ করি না, ঠিক আছে? এবার সেটা দুটো কারনে। একটা হচ্ছে কাউকে হাত ধরালে সে আবার মানে ঘাড় ধরতে চায় type এর ব্যাপার থাকে না? কেউ আর বেশিরভাগ লোকেদেরকে আমি দেখেছি হাত ধরতে দিলে ঘাড় ধরে। ঠিক আছে? আমি বললাম না কালকে যে রিনা মাসির ব্যাপারটা? ও হচ্ছে এরকম। ওর বাড়িতে পাশের বাড়ির জেঠিমা বল ওরা হচ্ছে ওরকম। কে হাত ধরতে দিলে ঠিকাছে? Very আমি একদম পছন্দ করি না। এই মৌমিতা দি, মৌমিতাদির ছেলে হচ্ছে ওদের বাড়িতেই বললাম উহ এই মৌমিতাদি, মৌমিতাদির ছেলে আছে না? তো ওদের বাড়িটাতো ছোট, মানে flat এ বেশি জায়গায় ঘুরতে পারে না, বাড়িতে সবসময় problems থাকে। কি বলো? হ্যাঁ ঐ আহ তাই জন্য ওর ছেলেটা সেইযে বললাম না? সে accident হয়েছিলো মানে এখন এখন মা বাবা তাকে খুব ঘন ঘন এখানে আসে। আর মা একটু গল্প-টল্প করতে পছন্দ করে। মা ভাবে কি আমি একটু ওকে বললে ও আমাকেও একটু ভালো করে ভেবে দেখবে। হ্যাঁ possible দেবে কিন্তু আহ এই এই সম্পর্কটা হওয়া আমার মনে হয় না খুব একটা help হবে। মানে খালি মায়ের কোন না কোন problem থাকে মা যেরকম করে হয়ত পছন্দ করে, accept করে, impress করে আমি করতে পারি না। আমি একদম পছন্দ করি না। মানে যে কেউ বাড়িতে ঢুকবে, আর বাড়িতে ঢুকে যেখানে সেখানে ঘুরবে, যেকোনো জিনিস মানে exploit করে, বাড়িতে এসেই না বলে AC চালিয়ে দাও। বাড়িতে এসেই বস যার বাড়িতে আসে AC চালিয়ে দাও। আহ বাড়িতে এসেই আহ বড় TV টা on করে দাও। ওর ছেলেটার তো কোন ইয়ে নেই, কোন সীমা নেই। ঠিক আছে? এবার আমি জানি ও ছোটো কিন্তু ওর মা ওকে কিছু বলে না। আজকে যেরকম আমার তো মুখে কোন লাগাম নেই। আমি অতো মানে হুম আমি মুখের উপর বলে দেই। আমি অতো ভেবেচিন্তে বেশি কথা বলি না। এবার মা আজকে আমি বাড়িতে একা ছিলাম এবার আমি উম just বোধহয় নায়লার খাবারটা চাপিয়েছি, মা আমাকে phone করছে বলছে ওকে দরজাটা খুলে দে ছেলেটা যাচ্ছে। অ্যা ঐ হুম সে আলু ভাজা দিয়ে ভাত খাবে। আমাকে শুধু বলেছে উস্তা, আলু ভাজা দিয়ে ভাত খাবে, ঠিক আছে? তো তার মধ্যে সকালবেলাই মার gym এ যাওয়ার আগে, সকালবেলা না আমি আজকে দেরি করেই উঠেছি। আমি উঠে যাই সাড়ে দশটায় আমি bathroom এ আর ঘরের মধ্যে time spend বেশি করি। আর আমি বিছানায় আমি বিছানা ছাড়ি এগারোটার সময়। গিয়ে তারপর করতে থাকি। এই মোটামুটি সাড়ে এগারোটা বারোটার সময় বাড়ি ঘর থেকে বের হই। তো যাই হোক তো তখনই আমি মাকে বলে দিয়েছিলাম কে মা হয়তো দিপায়ন আসতে পারে তুমি extra ভাত করে রেখেছো তো? দিপায়ন এসে খাবে। যাই হোক দিপায়ন আজকে আসে নি। উম হ্যাঁ ওর তো মানে যাই হোক ওর কথাটা আমি পরে বলবো phone এ, ঠিক আছে? তো এবার ঐ ছেলেটা ভাত খাবে। আমাকে বলে গেছে যে এই ঐটুকুনে ছেলে আর কতোটা ভাত খাবে রে? আমি ওকে দু হাতা ভাত দিয়েছি, ঠিক আছে? দু হাতা ভাত দিয়েছি, উস্তা আলু ভাজা দিয়েছি।

কারণ আমাদের জন্য ঢ্যাঁড়শ আলু সিদ্ধ করেছে, তো ঢ্যাঁড়শ সিদ্ধ করেছে, পটলের তরকারি আছে একটু ঝোল ঝোল মাখো মাখো মাখো আর মা নিজের জন্য মাছের ঝাল করেছে। তো আজকে

আমাদের জন্য কোন অসুবিধা নেই কারণ, বাবা পটলের তরকারি দিয়ে খেয়ে নেয়। আহ কোন অসুবিধা নেই, যাই হোক। তো এবার ও শুধু উস্তা আলু ভাজা দেয়া হলো ওকে উস্তা আলু ভাত দিয়ে উস্তা ভাজা দিয়ে অনেকটাই দিয়েছি উস্তা আলু ভাজা। তো আলু আলু দেখে দিয়েছি যাতে তেতো না লাগে। দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ও তো মানে কতো

জল দাও মানে হচ্ছে খেতে ইচ্ছে করছে না খেতে ভালো লাগছে না। জল দিয়ে, তখন আমি বললাম কি আর কিছু লাগবে? তুই তো শুকনো শুকনো খাচ্ছিস, কেন শুকনো শুকনো খাচ্ছিস? আমি তখনও মানে যতটা আমি দিয়েছি তার থেকে বোধহয় ও দু বার খেয়েছে। মানে আমি বুঝি বুঝি না ঠিকই ও তো দুবার খাওয়ার মতন তো এরপরে ও বলছে আহ aunty বলল পটল আছে। আমি বললাম হ্যাঁ দিচ্ছি, পটল দিচ্ছি। তো এবার পটলটা দেখেই বলল আল্লাহ আল্লাহ? তো আমি ওকে বললাম, এটা কিন্তু ঝাল হবে। ও একদম ঝাল খেতে পারবে না, একদমই ঝাল খায় না। তো ওকে ফালায় দিও না, আমি বললাম তাহলে এক কাজ কর। আমি তোকে দুইটা আলু দিচ্ছি, আলুটাতো বেশি ঝাল লাগবে না, তুই আলু দুটো মাখিয়ে খেয়ে ফেল। তো খেয়ে দেয়ে শেষ করে বলছে না আমার আরেকটু লাগবে। শুকনো শুকনো খেতে পারছে না স্বাভাবিক কথা। এ আমি যতবারই দিয়েছিলাম তার অর্ধেকটা ও ফেলে দিয়েছে আর খেতে পারছে না, ঠিক আছে? এবার, আমি কি করেছি খাওয়া পড়ে থাকবে? আমি ফেলে দিয়েছি। কি আজব খাবার এমনভাবে খেয়েছে কেউ খাবে না। আমিও ওটা কি করে জানবো ওর মা ও এসে টপকে পড়বে? যাই হোক Generally তাই হয় যে ওর মা রান্না করে। ও আসে খাওয়ার নাম করে, ওর মাও এসে খায়। এবার মা ওর মা তো obviously বড় এসে বলেকি না না না না আমি খাবোনা, খাবোনা, খাবোনা, খাবোনা, খাবোনা, খাবোনা। ঠিক আরেকটু এটা নিয়ে দেখি তো, আরেকটু ওটা খেয়ে দেখি তো এরকম করে করে মোটামুটি পুরো plate টাই ভরে দেয়। দিয়ে তারপরে আহ আমাকে ছেলে আমার খেয়েছে গো? আমি বললাম যা দিয়ে খায়, তার থেকে অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা খেতে পারে নি। তো বলল ও খায়নি? তাহলে? ওটা ফেলে দিয়েছো নাকি? কি করলে ওটা? ও কে খাবে ওটা? এ বাবা খাবার ফেলে দিয়েছে। এই তুই লোকের বাড়িতে এসে খাবার ওকে না খাওয়ায় খাবার নষ্ট করলি কেন? কিছুক্ষণ বলার পরে আমি বললাম ওমন করে কথা বলছো কেন? তুমি কি করে তুমি তুমি ওর বয়েসে জানতে নাকি খাবার খেতে হয় না ফেলতে হয়? হ্যাঁ? তুমি ওর থেকে expect করছো কি করে ওর ওর কাছে এতটা আহ common sense হয় বা

তুমি তো অখান থেকেই বলছিলে আহ যে ভাত আর হচ্ছে আলু ভাজা খাবে। যেয়ে আবার মা ওকে ভাত আর মাছ মেখে দিয়েছে। এবার ও ভাত দেখেই বলছে আমি খাবো না।

ওহ! এসে ও আমাদের বাড়িতেই বাবার জন্য দুপুর মানে এই এই গরমকালে দই খাবে, ঠিক আছে? এবার উম মৌমিতাদি উম হঠাৎ হ্যাঁ মা ওকে জিজ্ঞাসা করলো কি রে কি গো তুমি এখানে? তাহলে খেয়ে নাও যে ওর ছেলে যখন খেতে এতো বেলা হয়ে গেছে তখন তিনটের প্রায় কথা বলছি। তুমিও তাহলে খেয়ে নাও। বলছে না না কাকিমা না আজকে আমি কিছুই খাবো না, আজকে meat টা একটু বেশি হয়ে গেছে, আমি যেন দই দেই~, দইই খাবো। তো এমনকালে মাকে আমি আমিও টিটকারি মেরেছি, ঢং করে। সব যখন দিচ্ছো তখন এইটাও দিয়ে দিক। আনো দই আছে না? দই দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দই দিয়ে দাও, দিয়ে দাও। এবারে ও ঐ বাচ্চাটা, ওর বাড়িতে কুত্তা আছে, শুধু ও মানে নায়লাকে, নায়লা এতো হাদুম হুদুম করে বলে, tackle করতে পারবে না বলে, নায়লাকে আমাকে ওর সামনে বেঁধে রাখতে হয়। তো আমি একদম পছন্দ করি না জিনসটা। তুই আমি আসবিই কেন আমার বাড়িতে? তুই যদি আর এসে থেকে যায়, সারাদিন থেকে যায়, সারাদুপুর থেকে যায়। ও বাচ্চাটা এসেছে তখন দেড়টা বাজে এসছে, গেলো বোধহয় চারটার পরে।

হ্যাঁ? প্রায়ই প্রায়ই প্রায়ই আর আসলে যেতে চায় না। এবার দুটোর সময় যখন খাওয়া হয়ে গেছে, প্রথম খাওয়াটা হয়ে গেছে আমি বললাম, তাহলে চলে যা এখানে বসে থাকবি কেন? চলে যা। যেই বলছি ওমনি দেখি ওর মাও চলে এসেছে। আমার মা আমার বাড়িতে ফেরেনি, ওর মা চলে এসছে। এসে বসে পড়লো ধাপ করে easy চেয়ারের উপর। আমি ফিরিয়ে দিয়েছি আমাদের তিনজনের মাঝখানে কথা বলছে।

দীনবন্ধু মিত্রের পরিবার সম্পর্কে কিছু বলুন? দীনবন্ধু মিত্রের পিতৃ প্রদত্ত নাম গন্ধর্ব নারায়ন। স্কুল জীবনে নিজেই নিজের নাম পাল্টে দীন বন্ধু করে, বলে অনেকর অনুমান দীনবন্ধু মিত্রের শিক্ষা জীবন সম্পর্কে কিছু বলুন দীনবন্ধু মিত্র কিছুদিন গ্রাম্য স্কুলে লেখাপড়া করেন। পরে জমিদারী সেরেস্থার কারণে যুক্ত হন, উচ্চ শিক্ষা গ্রাহণের জন্য পরে কলকাতায় চলে আসেন। এবং লং সাহেবের অবৈতনিক ইংরেজি School ভরতি হন। এ স্কুলেই তিনি দীনবন্ধু নাম ধারণ করেন বলে অনেকের অভিমত

আঠারশ পঞ্চাশ খ্রিষ্টাব্দে তিনি বৃত্তি লাভ করে হিন্দু কলেজে ভরতি হন। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি সব পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতেন। কলেজে সকল পরীক্ষায় তিনি বৃত্তি লাভ করে কৃতিত্ত্বের সঙ্গে উত্তিন্ন হন। শেষ পরিক্ষা না দিয়ে পাটনায় পনের টাকা বেতন পোষ্ট মাষ্টারের চাকরি গ্রহণ করেন।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 ছাত্রাবস্থায় দীনবন্ধু মিত্রের কবিতা লেখা শুরু করেন সেই সূত্রে কবি ঈশ্বর চন্দ্র গুপ্তের সাথে তার পরিচয় হয়। এবং তিনি তার শিষ্যত্ব গহন করেন। ঈশ্বর গুপ্তের শিষ্যদের মধ্যে দীনবন্ধু মিত্রে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা কোনটি ছিল এবং

বঙ্কিমচন্দ্রের ভাষায় ঈশ্বর চন্দ্রের কাব্য শিষ্যদের মধ্যে দীন বন্ধু উনি যতটা কবি স্বভাবের উত্তরাধিকারী হয়েছিলেন এর আগে কেহ নহে দীনবন্ধুর হাস্যরসের যে অধিকার তাহা গুরু অনুকাজঈশ্বরচন্দ্র সম্পাদিত সপ্তাহে রঞ্জন পত্রিকায় দীনবন্ধুর প্রথম কবিতা মানব চরিত্র প্রকাশিত হয়। দীনবন্ধুর মিত্রের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কী কী? দীনবন্ধুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে সুরধ্বনি কাব্য এবং দ্বাদশ কবিতা অন্যতম । এছাড়া গল্প ও রচনায় দীনবন্ধুর মিত্রের মননশীলতা নাটক নাট্যকার রূপে তার বিশেষ খ্যাতি পরিচিতি এবং প্রতিষ্ঠা পরিচয় দিয়েছেন। দীনবন্ধুর মিত্রের নাট্যকার রূপের অবির্ভাব সম্পর্কে কিছু বলুন। গল্প কবিতা উপন্যাস রচনা সিদ্ধাহস্ত করলে হল দীনবন্ধুর মিত্র মূলত নাট্যকার হিসেবে দীনবন্ধুর মিত্রার আবির্ভাব হলে সাধারণত রাঙ্গালো দ্বারা দারুন মোচন সম্ভব হয়ে উঠে । শুরু হয় বাংলা নাটকের ইতিহাসের এক উজ্জ্বল নতুন অধ্যায়। বাংলা নাটক রাজপ্রসাদের দ্বারা মুক্তিলাভ করে চলে আসে খেটে যাওয়া মধ্যবিত্ত নাগালের মধ্যে। নাট্যের ইতিহাসের বিপ্লব ঘটে আঠারোসো বাহাত্তর সালের ডিসেম্বর মাসে সাত তারিখে দীনবন্ধুর মিত্রের রায় বাহাদুর উপাধি সম্পর্কে কিছু সত্যতা লিখ। বাগ বাজার থিয়েটার ন্যাশনাল থিয়েটার ন্যাশনাল থিয়েটার নাম ধারণ করে রায় বাহাদুর দীনবন্ধুর মিত্র বিরোচিত বিখ্যাত নাটক নীলদয়কর মধ্যস্ত করে এই ঐ তারিখে নীলদয়কর মধ্যস্ত করে ন্যাশনাল থিয়েটার যে অরণ্য সম্মত ও জনপ্রিয়তা লাভ করে তা বাংলা নাট্যকার আর মধ্য চর্চাকে বিশেষ করে ব্যপকভাবে ব্যবহৃত উৎসাহিত করতে সংবদ্ধ হয়, উল্লেখ্য ইংরেজ সরকার দীনবন্ধু মিত্রাকে আঠারোশো একাত্তর সালে রায়বাহাদুর উপাধি প্রদান করে মানে কি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নাটক হিসেবে আজ ও বিবেচিত ও সমাধিত। নীলকরদের বিমুষিত অত্যাচার ও নির্যাতনে লাঞ্ছিত অপমানিত দেশবাসী এবং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 তার রচিত অন্য দুটি নাটক সাধুবাদ একাদশি, জামাই বাড়ী সামাজিক নাটক আঠারোশ একষট্রি সালে মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পন এর ইংরেজি Indigo Planting Mirror অনুবাদ করেন। ইংরেজি অনুবাদ নাম ইংরেজি অনুবাদ নাম নীল দর্পন হন, বঙ্কিমচন্দ্র লিখেছেন কাছের জন্য লং সাহেব নীল দর্পন প্রচারের জন্য লং সাহেব সুপ্রিম কোটের বিচারের দন্ডিয় থাকার নিমিত্ত হোক নীল দর্পন ইউরোপিয় অনেক ভাষায় অনুপ্রানিত বিশেষ গুন কারাবদ্ধ হইয়াছিলেন। বলিয়াই হোক অথবা ইহা কোনো পাঠ হইয়াছে, এটা সৌভাগ্য বাংলার কোনো গ্রন্থে ঘটে নাই বা কোনো গ্রন্থে ঘটে নাই।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 দীনবন্ধু মিত্রের তার আরও যেসব নাটকে সমকালী রুচি ও জীবণ বোধে বাস্তব চিত্র ফুটে তোলার জন্য স্মরণীয় হয়ে আছে তার মধ্যে নবীন বীরপাল্লা পুরুষ, সাধুবাদ একাদশী, লীলাবতি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

দীনবন্ধু মিত্রের মৃত্যু হয়েছিল এ মহান নাট্যকার আঠারোশ তিয়াত্তর সালে পহেলা নভেম্বর মাত্র তেতাল্লিশ বছর বয়সে মৃত্যু বরণ করেন। দীনবন্ধু মিত্রের জন্ম কবে হয়েছিল? দীনবন্ধু মিত্রের জন্ম আঠারো শত সালে হয়েছিল দীনবন্ধু মিত্রের পিতার নাম কী ছিল? দীনবন্ধু মিত্রের পিতার নাম গন্ধর্ব নারায়ন। দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য পুরষ্কার কী ছিল? দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য পুরষ্কার ছিল রায়বাহাদুর। দীনবন্ধু মিত্র কত সালে রায়বাহাদুর উপাধি পায়?

দীনবন্ধু মিত্রের জন্মস্থান সবেরিয়া উত্তর চব্বিশ পরগণা জেলায় বৃটিশ ভারত।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 দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য রচনা গুলো কী? কী কী ছিল?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 দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য কাব্য গ্রন্থের নাম কী ছিল?

দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা কী? দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা হল মানব চরিত্র। দীনবন্ধু মিত্র কবে মারা যান দীনবন্ধু মিত্র একলা নভেম্বর আঠারোশ তিয়াত্তর সালে মারা যান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 দীনবন্ধু মিত্র কে ছিলেন তা সম্পর্কে সংক্ষেপে উদাহরণ দাও। দীনবন্ধু মিত্র ছিলের ঊনবিংশ শতাব্দির বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ট রূপকার। বাংলা অনুমানিক নাট্য ধারার প্রবর্তক মাইকেল মদুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র অবশ্য মাইকেল প্রবর্তিত পুরানিক বা ঐতিহাসিক নাট্য রচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাট্য রচনার মনোনিবেশ করেন। এই ধারায় দীনবন্ধু মিত্রই হয়ে উঠেন পরবর্তী কালের নাট্যকারদের আদর্শ স্থানীয়। দীনবন্ধু মিত্রের অভিভাবক তার পিতা মাতার নাম কী ছিল? দীনবন্ধু মিত্রের পিতার নাম ছিল গন্ধর্ব নারায়ন। দীনবন্ধু মিত্রের শিক্ষা জীবণ সম্পর্কে সংক্ষেপে উদাহরন দাও।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 এবং লং সাহেবের ইংরেজি স্কুলে ভর্তি হন। এ স্কুলে তিনি নীল দর্পন নীলবন্ধু মিত্র নাম ধারণ করেন বলে অনেকে অভিমত আঠারশ খ্রিস্টাব্দে তিনি বৃত্তি লাভ করেন হিন্দু কলেজ এ ভর্তি হন বাংলা ভাষা ও সাহিত্যে তিনি সব পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতেন কলেজে সকল পরীক্ষায় তিনি বৃত্ত্যি লাভ করে কৃতিত্বের সঙ্গে উত্তীণ হন শেষ পরীক্ষা না দিয়ে পনেরো টাকা বেতনে post master এর চাকরি গ্ররন করেন। আচ্ছা same ভাবে আমরা যদি এইটা চিন্তা করতাম যে theta two এর মান টা এইটা মনে করা হলো আমি ধরলাম one hundred and twenty degree suppose, one hundred and twenty degree তাহলে এইটার যে ঢাল পাওয়া যাবে সেই ঢাল টা হবে, tan one hundred twenty degree এবং tan one hundred twenty degree এর মান সম্ভবত তুমি বের করতে পারবে tan one twenty degree এর মান হচ্ছে আমাদের minus route three এর মান হচ্ছে minus route over three তাহলে তুমি খেয়াল করো যে ঢাল যদি positive হয় Okay ঢাল যদি positive হয় তাহলে রেখাটা সূক্ষ্মকোণ তৈরি করে খেয়াল করছো? এই আমাদের ঢালের মান টা যেটা route three এটা কি positive না? তাহলে ঢাল positive মানে সেটা হচ্ছে সূক্ষকোণ তৈরি করছে এবং আরেকটু খেয়াল করা যাক যে ঢাল যদি কখনো negative হয়ে যায় এই যে যেমন মনে করো এখানে ঢাল আমাদের negative এই যে ঢাল negativeso negative ঢাল মানে কিন্তু আমরা বুঝবো যে সে স্থূলকোণ তৈরি করছে কথাটা কি বুঝতে পারছ আমি কি বললাম? তাহলে এটা একটু তুমি কোথাও লিখে রাখো সেটা হলো যে, ঢাল positive মানে রেখাটি কি বলতো সূক্ষ্মকোণ তৈরি করেছে, সূক্ষ্মকোণ তৈরি করেছে। কার সাথে বলো তো add x x যে ঢাল যদি negative হয়, ঢাল negative হলে রেখাটি x অক্ষের সাথে x অক্ষের সাথে, স্থূলকোণ তৈরি করে স্থূলকোণ তৈরি করে এই ব্যাপার টাকে ভালো করে বুঝতে হবে যে ঢাল positive হওয়া বা ঢাল negative হওয়া এইটা মানে, আসলে কি mean করে আচ্ছা আমি তোমাদের একটা জিনিস বলি শোনো সেটা হচ্ছে যে comment box এ তোমরা অনেকেই comment করছো কোন আজাইরা comment খবরদার করবেনা OK? কোন আজাইরা comment করার কোন প্রয়োজন নেই তোমাদের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো লিখবা, তুমি যখন একটা আজাইরা comment করো তাহলে একটা কাজের প্রশ্ন তো out হয়ে যাবে, আর আমি এখন পড়ানো বাদ দিয়ে যদি এখন comment scroll করতে থাকি পড়াবো কখন? OK তো আজাইরা কোন foul comment করার কোন প্রয়োজন নেই just নিতান্ত যেটা কাজের সেটা just আমাদের class এর জন্য কাজের you just write that think clear? আর এরকম further কোন আজেবাজে comment করবা না এখানে আচ্ছা এখন দেখো হম আমরা আহ মোটামুটি ঢালের, main কাহিনীটা বুঝতে পারলাম Okay এবার দেখো আমি তোমাকে ছোট্ট একটা question দেই ছোট্ট একটা question মানে হলো ধরো একটা question বলা হলো এমন যে, কোন একটি রেখা কোন একটি রেখার ঢাল minus one point two হলে, রেখাটি x অক্ষের ঋণাত্বক দিকে ঋনাত্মক দিকে কত কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে বুঝতে পারছ? এইটা মনে করো তোমাকে বলা হলো, তো তোমরা আমাকে একটু লিখে জানাতে পারবা যে এই question টার answer কত হবে? আমাকে একটু comment box এ please লিখে জানাও। যে এই question এর answer কত হবে। তো আমি এইটুকু মুছে দিচ্ছি because এটা আমাদের আপাতত দরকার নাই আচ্ছা প্রথম যেটা তুমি আগে দেখো সেটা হলো যে ঢালের মান হচ্ছে minus one point right?

theta হবে tan inverse minus one point two বুঝতে পারছ? tan inverse minus one point two তো একটু খেয়াল করা যায় এটা কত হবে tan inverse calculator এ যদি বসানো হয়,

আমি কী লিখেছিলাম যে ঢাল যদি negative হয় তাহলে রেখাটি x অক্ষের সাথে স্থুলকোণ তৈরি করে o my god something is wrong, answer আসছে minus fifty point one nine so something is wrong right? something is wrong what is wrong? বলতে পারবা? খেয়াল করো, এখানে যে সমস্যাটা হয়েছে minus কোণ বলতো কখন হয়? তুমি তো ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে ধারণা আছে যে আমরা যদি anti-clockwise কোণ নেই তো anti-clockwise হলে সেটা positive হয় এইযে anti-clockwise